এখানে অনেকগুলি মোবাইলের কাভার দেখা যাচ্ছে সাইডে।

আমি দেখতে পাচ্ছি সামনে একটি বড় বিল্ডিং ।

সামনে একটি মোটা কালো পাইপ ঝোলানো দেখতে পাচ্ছি।

আমি দেখতে পাচ্ছি এটা হল একটি দোকান।

এখানে কোণায় অনেক কয়েকটি বড়ো বড়ো গাছ রয়েছে।

এখানে অনেকগুলি বাচ্চাদের খেলনা রাখা আছে।

সামনে একটি বড় হোয়াইট কালারের বোর্ড দেখা যাচ্ছে এখানে।

সামনে একটি কাঠের আলমারি রাখা আছে এখানে।

আমি দেখতে পাচ্ছি এটা হল একটি বাইক শোরুম ।

এখানে অনেকগুলি স্কুটি বাইক রাখা আছে।

সাইডে অনেককয়টি বড়ো বড়ো গাছ দেখা যাচ্ছে।

সামনে অনেক বড় বড় কয়েকটি গাছ দেখতে পাচ্ছি।

সামনে অনেকগুলি মানুষ এখানে ড্যান্স করতেসে।

এখানে দুটি কালো কালারের কম্পিউটার দেখা যাচ্ছে।

এখানে আকাশটি পুরা কালো কালারের রয়েছে।

এখানে চারপাশে অনেকগুলি বড়ো বড়ো গাস দেখা যাচ্ছে।

এখানে সামনে একটি বড় হোয়াইট কালারের বোর্ড লাগানো রয়েছে।

এখানে অনেক কয়েকটি টি-শার্ট ঝুলানো দেখতে পাচ্ছি।

এখানে সাইডে দুটি মানুষ সবুজ কাপড় পরে দাঁড়িয়ে আছে।

এখানে একটি বাঁশের পোল দেখা যাচ্ছে।